এখানে একটা বই এর দোকান দেখতে পাচ্ছি "কথা ও কাহিনী" বইটার নাম বই বইয়ের দোকানের নাম "কথা ও কাহিনী"।

আর অনেক ছেলেরা রয়েছে । অনেক সব মেয়েরা রয়েছে সব স্নান করছে সব দাঁড়িয়ে রয়েছে । আর আকাশের ওয়েদার টা খুবই সুন্দর । সূর্য যেন সবে উঠছে।